আমি একটি ফটো দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি ফুটিয়ারি সেচ প্রকল্প সেচ জলপথ বিভাগ পুরুলিয়া ।

আর দু সাইডে একদিকে হচ্ছে গাছপালা একদিকে এক তাম্বুর মতন টাঙানো আছে ।

এখানে সাইডে একটি লোক আছে. যে লাল জামা নীল প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আ--

এখানে একটি মেয়ের সোনোগ্রাফি হচ্ছে-- এখানে ডাক্তারটি কম্পিউটারে দেখছে ।